হাতি নিয়ে স্কুল - এর ভেতরে প্রবেশ করছে। একটা মেয়ে একটা ছেলে। পিঠে ব্যাগ নিয়ে চলা উপরে আবার কৃষ্ণচূড়া একটা গাছ রয়েছে। একদম ঝাঁকড়া ফুল।

লোকও বসে রয়েছে। একজনা উঁকি মারছে আকাশটাও পুরো নীল একটা চাঁদের আলো রয়েছে দেখতে পাচ্ছি। নিচের ম্যাট -টাও কত সুন্দর আর বেলুন গুলো সাজানো রয়েছে ।

টি রয়েছে কালীর একটা পাথনে একটা মূর্তি রয়েছে।

এটা একটা পাপোশের দোকান। নানা রকম পাপোশ রাখা হয়েছে রংবেরঙের।

একটা খাম্বাও রয়েছে আর বড় একটা--

তার উল্টো দিকে একটা কাঠের গেট -ও রই--